ground রয়েছে বড় একটা ground রয়েছে ওখানে আবার থাকার ব্যাবস্থাও রয়েছে আর এমনিতে টিকেট কেটে দেখা যায় এ টিকিট মূল্য বেশি একটা না একশ টাকা কিন্তু থাকতে গেলে। প্রতিদিন মনে হয় বারোশো টাকা কি পনেরোশো টাকা প্রত্যেকদিনের ভাড়া দিতে হয় আরকি যদি থাকতে হয়। হ্যা আমরাও গিয়েছিলাম lodge টা অনেক পুরোনো তোমার উনিশশো নব্বই বা আঠারোশো নব্বই সালের আগে ওই টা হয়েছে খুব সুন্দর তোমার ওই বৃটিশ আমল থেকে তৈরি যেহেতু ওখানকার। মানে সুন্দর জায়গা একদম মানে ছবির মতো দেখতে একদম খুব সুন্দর।

তা ওখানে আবার খাবারের ব্যাবস্থাও রয়েছে দুপুরের খাওয়াও খাওয়া যায় রাতের খাওয়াও খাওয়া যায় একদম রাজকীয় খাবার আর দামও সেইরকম একটা বেশি না আহ খাবারের পরিমানও ভালো quality ও ভালো আছে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 হ্যা সেটাই ওখানেই ছিলাম কিছুক্ষণ। খাওয়া দাওয়া করলাম ঘুরলাম পুরো লজ টা ঘুরে ঘুরে দেখলাম যেহেতু অনেক বড় তো ঘুরতে সময় লাগলো প্রতি টা কামরা দেখলাম আগেকার মতো সমস্ত কামরা পুরোনো আদলে তৈরি সামনে বড় থাম দিয়ে ঘেরা তোমার। দুই দিকে বড় বড় pillar দিয়ে ঘেরা তো ভালো সুন্দর একদম মনে হচ্ছিলো একটা যেনো বাংলো type এর সামনে যেহেতু একদম বড় মাঠ একদম সত্যি মানে এসমস্ত তোমার ওই। হচ্ছে lodge টা Shooting দেখেছি film দেখেছি চোখে চোখে তো আর দেখা হয় না এখানে এসে দেখলাম

আবার অনেক ভিতরে অনেক জিনিস পত্রও রয়েছে যেমন আহ টেবিল রয়েছে বৃটিশ আমলের টেবিল রয়েছে ওরা কি কাজ করতো বা কি করে কি। museum type এরও করেছে সেইটার ভিতরে।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 আর কোথায় কোথায় গেলে? তারপর ওখান থেকে এই Himalayan bird park আছে তো পাখিদের যেহেতু সমাহার। বেশি সময় লাগছে না একদম শিথি থেকে একদম মাত্র দু কিলোমিটার দূরে তো ওখানে গেলাম ওখানে যেয়ে একদম দেখলাম সমস্ত রকমের বিভিন্ন বিভিন্ন park আছে exotic park উম bird life মানে সমস্ত রকমের পাখি ওখানে মানে যেই পাখি গুলো এখানে দেখা যায় না এখন বিলুপ্ত হয়ে গেছে সেই পাখি গুলো ওখানে দেখলাম খুব সুন্দর বাচ্চারা খুব আনন্দ করলো আমরাও সমস্ত photo তুললাম। আহ বিভিন্ন রকম পাখিও দেখা যায় সেখানে আমরাও দেখেছি অনেক রকম পাখি তারপরে আবার তার পাশেই রয়েছে তারা দেবির temple ওখান থেকে temple গেলাম। বেশি একটা দূরে না প্রায় চার পাঁচ কিলো মিটার কাছাকাছি হবে আরকি আর পাহাড়ি রাস্তা যেহেতু আর চলতেও ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তার মাঝখানে আবার সবাই। enjoy করতে করতেই যাচ্ছি গাছের ভিতর দিয়েই যাচ্ছে পাহাড়ি রাস্তা তারা দেবি temple টা আবার আড়াইশ বছরের পুরনো খুব সুন্দর অর্থী ভিতর টা একদম বরফের ঢাকা চতুর্দিকে আর যেহেতু পাহাড়ের উপরে। চতুর্দিকটায় একদম বরফে ঢাকা পাহাড়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 ওখানে খুব ভালো একদম জাগ্রত মন্দির সেখানে খুব সুন্দর দেখতে এবং সমস্ত গয়না গুলো দিয়ে সাজিয়েছে কালারফুল তোয়ানো ফুল ওখানে বিভিন্ন। বাগান ছিলো একদম ওর সামনেই তোমার হচ্ছে স্মৃতি মল আছে খুব সুন্দর দেখতেও লেগেছিলো ওটা।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 পুরো টা বরফে ঢাকা ছিলো যেরকম জল পরেনি কিন্তু area টা পুরো টা একদম বরফ দিয়ে ঢাকা ছিলো।

যেগুলো তোমার হচ্ছে TV তে মাঝে মধ্যে দেখি আয়রন ম্যান হাল্ক তো সেরকমই wax museum ছিলো তো ওখানে একদম মানে খুব সুন্দর সুন্দর Hollywood Bollywood তোমার একদম যেটা থাকে না তাদের একদম সমস্থ থাকে model type এর কিছু করে এসেছে যেখানে আমরা গেছলাম সেখানে গিয়ে ওখানে অনেক কিছু দেখলাম।

wax museum এ মানে মানুষ গুলা এমন ভাবে সাজিয়ে রাখে যে পুরো মানে দেখায় জ্যান্ত মানুষ মনে হচ্ছে যেন তাইতো।

আহ এই বিভিন্ন জায়গায় এখন wax museum তৈরি করছে আস্তে আস্তে আর সেখানে museum গুলোতে যাদের মূর্তি তৈরি করা হচ্ছে তারা তো বিখ্যাত ব্যাক্তি। আর তাদের মূর্তি গুল দেখে এমন মনে হবে যেন জ্যান্ত তারা দাঁড়িয়ে রয়েছে সেখানে জীবন্ত। হ্যা ওখানে অনেক গুলা museum ও আছে যেমন তোমার আর একটা আছে হিমাচল state museum সেখানেও ওরই একটু দূরে। দু কিলোমিটার ওখান থেকে দুরে ওখানে গিয়ে দেখলাম খুব ভালো ভালো museum তো এখানে তোমার হচ্ছে ওই museum এ হচ্ছে অনেক বই আছে যেটা মনে দুই হাজার প্লাস বই ম্যাগাজিন journal এর সমস্ত item painting, Handcraft item হাতের তৈরি সমস্ত জিনিস খুব ভালো লাগলো ওখানে। মানে সব দিক ঘুরতে গেলে একবারে সবকিছু দেখাও সম্ভব না মোটামুটি দুইবার যদি আসা যায় তাহলে অনেক কিছুই দেখা যাবে আর এতো ভিতরে ঘোরার জায়গা রয়েছে যে সবকিছু একবারে complete করা আসাটাও খুব সমস্যার ব্যাপার। হ্যা আর দেখো ওখানে যাওয়া যেমন তোমার দার্জিলিং এখানে শিমলা গেলে ওখানে যে টয় ট্রেন গুলো, টয় ট্রেন গুলো খুব সুন্দর লাগে বেশ। দুটো পাহাড়ের মধ্য দিয়ে দুটো চারদিকে গাছপালা বিশেষ তো আমার ভালো লাগে তোমার যখন টানেলের মধ্যে দিয়ে যায় না খুব সুন্দর লাগে দেখতে সন্ধ্যের সময় tunnel এর মধ্যে দিয়ে আলো জলছে। খুব সুন্দর দেখতে লাগে এগুলো একদম পুরো যেন movie এর মতো। হ্যা। খুব সুন্দর টয় ট্রেনে চাপাটাই সত্যি আনন্দকর একদম টয় ট্রেন তো এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে শুধু একটা জায়াগাতেই টয় ট্রেন গুলো আছে। হ্যা ওই পাহাড়ি জায়গা গুলোতেই টয় ট্রেন দেখা যায় আর এখন তো কিছু কিছু জায়গায় করছে এমনি যেরকম কলকাতায় কিছু কিছু জায়গায় করছে সেটা ওই ছোট খাটো পার্কের ভিতরে করছে পার্ক পুরো ঘোরার জন্য আরকি আর ওইসব জায়গায় শিমলা মানালি ওইসব জায়গায় যে টয় ট্রেন সেখানের টয় ট্রেন কিন্তু আবার আলাদা অনেক টা সময় নিয়ে ঘোরায় বললাম তো যে পাঁচ ঘন্টা লাগে চন্ডিগর থেকে তো সেই রকম আবার অনেক কিছু দেখা যায় ওখান থেকে টয় ট্রেনে করে হ্যা আমিও শুনলাম যে তোমার এই যে কালকা শিমলা টয় ট্রেন এই টা তোমার একদম UNESCO একদম world heritage বলে গেছে একে তো hundred tunnel আছে মানে একশ টা tunnel এখানে তোমার এটার যায়। ride করে খুব সুন্দর এবং চারদিকে সবুজ ঘাস দিয়ে মোড়া চারদিকে গাছপালা টেনেলের মধ্য দিয়ে যাচ্ছি খুব সুন্দর মানে বাইর টা একদম খুব মনে হচ্ছে না যেন আমরা। ওর মধ্যে আছি মনে হচ্ছে যেন সামনে যেন শিমলা দেখছি।

যা ওখানেও! অনেক কিছু রয়েছে যেমন আহ বৌদ্ধদের আশ্রম রয়েছে ওখানে আবার অনেক বড় জংল রয়েছে। আবার falls রয়েছে ওখানে ওইটাও খুব সুন্দর জায়গা। ও আমরাও ওদিকে যাওয়া হয়নি যেহেতু দূরে সামনে হলে আমরা কভার করছিলাম কেননা দূরের গুলো যাওয়া মানে ওখান থেকে আবার আগে আসতে পারব না তো ওরই আমাদের সামনে সামনে গেছিলাম আন্নাডা বলে একটা জায়গা আছে পুরো ফাঁকা মাঠ চারদিকে তোমার সংকাছের মতো গাছ সুন্দর সুন্দর মানে location টা মনে হচ্ছে এটা যেন একটি picnic spot চারিদিকে তোমার বড় বড় গাছ। মাঝখানে দেখা যাচ্ছ পুরা ফাঁকা পুরা ground আর ground যেমন হয় না সব পুরো একদম ফাঁকা ground museum museum মনে হচ্ছে এবং চারদিকে গাছপালায়। ভর্তি পাহাড় পর্বত মাঝখানে একটা ছোট্ট মাঠ ছোট না মানে অনেক বড়ই মাঠ এটা যেখানে গলফ খেলা পোলো খেলা ক্রিকেট খেলা সব কিছু এখানে হয়।

তারপরে আবার গাড়ি করেও গেছি যেহেতু আশপাশে অনেক কিছু রয়েছে ওই ওই খান থেকেও আবার অনেক জায়গায় যাওয়া যায় সেই আরকি এখানে আবার trekking করা যায় রাইডিং করা যায় পাহাড় যেহেতু রয়েছে ছোট খাটো পাহাড় রয়েছে তারপরে আবার গাছপালা রয়েছে ওই trekking এর জন্য খুব সুবিধা সেই টা। হ্যা অরমাস গেছিলাম তো ওখান থেকে অনেক মল লস যাওয়া যায় ওখানে temple ওখান থেকে গেছিলাম ওখানে তোমার হচ্ছে Gratis একটা সিনেমা হল আছে ওখান দিয়ে গিয়েছিলাম। হয়তো স্টেশন টা ভালো বেশ স্টেশন টা খুব বড় না নিরিবিলি তোমার সামনে দিয়ে টয় ট্রেন এলো পুরো আমাদের যেমন ট্রেন স্টেশনে হয় তারচেয়ে এগুলো ছোট কিন্তু দেখতে খুব ভালো লাগলো। আবার তিন কিলোমিটারের কাছাকাছি রয়েছে Indian institute আর বড় কলেজ রয়েছে ওখানে অনেক ধরনের শিক্ষা ব্যাবস্থা রয়েছে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 একদম পাহাড়ের উপরে চতুর্দিকে পাহাড় পাহাড়ের উপরে হচ্ছে গিয়ে university institute টা রয়েছে খুব সুন্দর জায়গা টা। তো আমরা তোমার ওখান থেকে সামনে তোমার candle point যেমন তোমার হচ্ছে বাইরে বাইরে দেশ বিদেশে হয় না যেমন তোমার চৌরাস্তা ওখানে তোমার বড় বড় building ওগুলা কি বলে একটা না চৌরাস্তার মত। তো খুব সুন্দর ওখানে গেলাম ওখানে গিয়ে দেখলাম ওখানে অনেক একটা gaming center আছে ওখানে গিয়ে আমরা ছেলেমেয়েরা গেম খেললো খুব ওখানে আনন্দ করলো সবাই মিলে তারপর ওখান থেকে তোমার গেলাম। চেল, ওই চেলটার মধ্যে ওই চারদিকে শুধু পাহাড় পাহাড় যেমন তোমার shooting হয় না আগেকার movie তে থাকতো যে চারদিকে শুধু পাহাড় একটার একটা পাহাড় ওই জায়গা টা খুব সুন্দর।

বাহ আবার আমরা যেহেতু গেছি মানে শীতের সময় চতুর্দিক বরফ রয়েছে আবার ওখানে skating করা গেছে। skating করতেও মোটামুটি আহ ওই আধ ঘন্টার মতো skating করানো যায় সেটাও খুব সুন্দর বাচ্চারা skating করতে পারবে বড়রাও করছে সেখানে।

তো এই টা পরে আস্তে আস্তে উচু পাহাড় থেকে আস্তে আস্তে নিচের দিকে নামা হচ্ছে আর সাথে গাউডও রয়েছে কোন অসুবিধা হচ্ছে না। ও হ্যা skating টা হয় কিন্তু ওই সময় তোমার skating করার সুযোগ হয় না কেননা শুধু skating করতে করতে সত্যি ভয় লাগে ভয় লাগছিলো একটু তাও বলেছিলো সবাই যে একবার যখন এসেছো skating করে নাও। না ওখান দিয়ে যাবো না তো ওখান থেকে তোমার চলে গেলাম নালদের একটা তোমার হিল স্টেশন আছে এটা তোমাকে হিমাচল প্রদেশ থেকে তোমার ওই শিমলা যেতে মাত্র বাইশ কিলোমিটার দূরে আছে। খুব ভালো এবং তোমার natural beuty যেমন হয় না তোমার চারদিকে পুরো আহ ঢাল ঢাল পাহাড় গাছপালা এবং মাঝে একটা ছোট একটা pond আছে আহ একদম রাস্তা গুলো খুব সুন্দর। মানে সেই রাস্তাগুলো হয় না যে পাহাড়ের পাড় কেটে কেটে শুরু রাস্তা একদম পাহাড়েই side দিয়ে যে তোমার হচ্ছে আমাদের এখানকার এগুলো খুব ভয়ংকর রাস্তা কিন্তু ওখানকার driver রা খুব easily যাচ্ছে।

হম আর একটা সুন্দর জায়গা রয়েছে আমরা ওই কফি টফি খাওয়ার জন্য গেছিলাম কাছাকাছি স্টেশন থেকে যাক শিমলার times ওখানে আবার খুব সুন্দরভাবে ব্যাবস্থা করেছে যারা ওখানে ঘুরতে যায় ওদের জন্যে হোটেলেরও ব্যাবস্থা করা আছে ওদের সাথে কথা বললে ওরা হোটেলেরও ব্যাবস্থা করে দিতে পারবে কিন্তু আবার কফি খাওয়ার জন্যে চা খাওয়ার জন্যে বা ওখানে special কি খবার রয়েছে ওইখানের খাওয়ারের জন্য খুব সুবিধা সেই টা ওর সামনে আবার Antique গাড়ি রয়েছে একটা ওইখান থেকেই photo টটো তোলা যায় অনেক পুরানো দিনের গাড়ী রয়েছে বৃটিশ গাড়ি রয়েছে এগুলো তোলা যায় উহ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 step by step জানো হিল গুলো আছে monument type এর খুব সুন্দর location ওখানে। হম ভালো ভালো জায়গা ঘুরলাম। ওখানে সিফাত কি বলছে? আর একটা জায়গা রয়েছে ওখানে উম যেটা চায়নার মতই একদম পুরো পাহাড়ের উপর দিয়ে রাস্তা রয়েছে যে পাহাড় কেটে কেটে রাস্তা রয়েছে হা হেটে হেটে পাহাড়ের উপরের দিকে উঠতে হচ্ছে আর পাহাড়ের উপরে অনেক টা উপরে উঠার পরে একটু নিঃশ্বাসের কষ্ট হয় কিন্তু। যদি বাচ্চারা যায় তাহলে অসুবিধা যদি বড়রা শুধু যাতায়ত করে যারা ট্রেকিং করে তাদের জন্য খুবই সুবিধার জায়গা সেটা আর পাহাড় অনেক টা উপরে হেটে হেটে চতুর্দিকে পুরো একদম। কুয়াশা ঢাকা তার মাঝখান দিয়ে হাটা হচ্ছে সেরকম একটাও জায়গা রয়েছে। পাহাড়ে রয়েছে সেটা মোটামুটি ওই সতেরো কিলোমিটার কি আঠারো কিলোমিটার দূরে হবে কিন্তু সে জায়গাটাও খুব সুন্দর।

আমরা ভালো সময়ে গিয়েছিলাম আমরাও গেলাম ওখানে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো forest এর তো বলতে বৃষ্টির সময়ও যদি forest ঘোরা হয় একদম সুন্দর লাগে বেশ যা forest ওখানে ছিলো।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 বাঘ হরিণ অবশ্য থাকে ওর মধ্যে কিন্তু তোমার যেহেতু বৃষ্টির সময় গেছিলাম তো এসব কিছু দেখতে পেলাম না কারন ওরা তো বৃষ্টির মধ্যে বেড়াও নি তো সত্যি খুব সুন্দর জায়গা। আবার আর একটা জায়গা রয়েছে টাটা পানি সেখানে নাকি গরম জল পাওয়া যায় ঠান্ডার সময় গরম জলে আবার ওখানে সবাই চা নাস্তাও করে জায়গা টা খুব সুন্দর। পাহাড়ের মাঝখান দিয়ে জল যাচ্ছে সেই জল আবার গরম জল শীতের সময় গরম জল যাচ্ছে এটাই একটা অভাবনীয় জিনিস। হ্যা আমরা ওখানে গিয়েছিলাম তো আমরা ওই জল গুলা হাত দিয়ে দেখলাম প্রথমে তো বিশ্বাস হচ্ছিলো না যে ওতো ঠান্ডার মধ্যে কিভাবে গরম জল আসছে এর মধ্যে। তারপরে ওখানকার ঐতিহাসিকও ছিলো তো ওই গুলো তো আর ঠিকমত জানা হয়নি তারপর সত্যি হাত দিয়ে দেখলাম হ্যা না সত্যি গরম ওখানে সত্যি ওখানে তোমার খুব ভালো জায়াগ গুলো আছে। সত্যি মানে এতো সৌন্দর্যে adventure ওখানে দেখতে পাবো এটা আশা করিনি তো ওখান থেকে তোমার হচ্ছে খুপড়িতে Skewing করতে গেছিলাম বেশি দূরে না ন কিলোমিটার দূরে। তো ওখানে গিয়ে তোমার snowfall দেখছিলাম সবাই তো স্কেটিং করছিলো তারপরে পুরো পুরো চাদর দিয়ে ঢাকা উম যাতে শুধু বরফ আর বরফ মানে মাটি দেখতে পেলাম না। আমরা যেমন এখানে মাটি দেখতে অভ্যস্ত ওখানে সবাই বরফ দেখে অভ্যস্ত। আবার ওখানে একটা বাজারে গেছি লাকতার বাজার বলে কথা জায়গাটার নাম লাকতার বাজার তো এখানে আবার অনেক রকম হাতের তৈরি জিনিসপত্র পাওয়া যায়।

সেটাকে আবার দেয়া হবে খুব সুন্দর এই হাতের কাজগুলো।

প্রথমে তো ভাই ভায় পাচ্ছিলো যে কিভাবে রোপওয়ে উঠবে তো Ropeway টা ওখানে উঠলাম সত্যি খুব সুন্দর সুন্দর জায়গা পুরো রোপওয়ে ঠেকে শিমলা যত বড় পুরো দেখলাম উপর থেকে।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 ভয়ও লাগছিলো তো ওর মধ্যে পুরো শহরটাকে একটা ফটো তুললাম photo গুলো রেখেছি একদম পরে আবার মনে পরতে পারে কেননা ওখনকার আবার কবে যাবো কি যাবো না সেটাই। হ্যা আর Ropeway এ আমরাও উঠেছি Ropeway তে Ropeway দিয়েও যাওয়া যায় আবার হেটেও পাহাড়ে ওঠা যায় কিন্তু Ropeway চড়লে মোটামুটি কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে লাগে আধ ঘন্টার মত দাঁড়িয়ে থাকতে লাগে। যদি বাচ্চারা সাথে থাকে তাহলে Ropeway দিয়েই সুবিধা তোমার বড়রা ও যাচ্ছে যেহেতু রোপওয়ে দিয়েও সুবিধা চতুর্দিকে একদম সাদা হয়ে রয়েছে দেখা যাবে সেই রকম জায়গা আর Ropeway থেকে ওর।

আর একটা পাহাড়ে নিয়ে গেছে ওখানে তো একদম পুরো সাদা জায়গা চতুর্দিক সাদা আর ওর আশপাশে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের গাছ রয়েছে পাইন গাছ রয়েছে পাইন গাছের মাঝ খান দিয়ে আবার। বিভিন্ন পাখি ডাকছে দৃশ্যটাই খুব সুন্দর। হ্যা ওটা । পরে ওখানে দুটো আর এক জিনিস দেখলাম পাশাপাশি একটা heritage complex একটা তোমার হচ্ছে castle দেখলাম। ওইগুলো পুরা আদিকালের মতো যেগুলো তোমার ফিল্মেতে দেখেছি সেরকম গুলো ভালোই ছিলো complex টাও কত সুন্দর এবং castle টাও খুব সুন্দর পাশাপাশি বেশি দূরেও না অনেক কিছু দেখলাম তারপরে তুমি কি দেখলে ওখানে। আমিও castle টা দেখেছি castle টা একদম পুরো তো মনে হচ্ছে movie তে দেখেছি যেরকম আরো অনেক রকমের animation movie হয় সেগুলোও castle গুলো থাকে। একদম মনে হচ্ছে রাজার প্রাসাদের মতো আর ভিতরে গেছি পুরো মনে হচ্ছে না একটা রাজকীয় রাজকীয় ভাব।

চা কফি খেলাম ওখানে পুরো মনে হচ্ছে যেন নিজের বাংলো কত সুন্দর বাংলো গুলো খুব ভালো বেশ মানে complex গুলো দেখতে খুব সুন্দর ওখানের মধ্যে তো সময় কেটে গেলো অনেকটাই। ওরা বলছে না এতোদিন পরে এখানে এসেছি একটু বসি বসলে তো হবে না এতদিন একা ঘুরতে হবে ছুটিও খুব কম এরপর তো এই করতে দুদিন কেটে গেছে ওখানে তো বাকি আর একদিনে কতো ঘুরবো। তো বললাম চলো এখান থেকে বিটে যাওয়া যায় next কোথায় ঘুরতে যাবো চলো তো আবার guide বললো চলো next তোমার পাব্বার valley আছে বলছি valley কেমন। বলছে valley তেমন চারদিকে তোমার পাহাড় দিয়ে ঘেরা মাঝে তোমার নদী পাহাড়ের মধ্যে আবার তোমার বরফ পরেছে দেখতে খুব সুন্দর লাগবে ওখানে গেলাম। বাহ অনেক জায়গা গুলোই ঘুরা হয়েছে ভালোও লাগলো সেই জায়গা গুলো দেখে আবার তো এই যেই castle এর কথা বললে সেখানে থাকার ব্যবস্থাও ছিলো। আহ সবসময় তো আর থাকা সম্ভব না আহ একদিন ছিলাম ওখানে অনেক আহ মানে খুব সুন্দর সুন্দর খাবার দিলো তারপরে ওখানে ছিলাম ওখান থেকে তো পাহাড় টা খুব সুন্দর লাগলো একদম পুরো। পাহাড় টা সেই রকম ভাবে দেখা যাচ্ছে আর তার মাঝখান দিয়ে তো গাছ রয়েছে খুব সুন্দর জায়গা জায়গাটা। হু সেটাই ওখানে ওই আমি পরে horse riding করলাম ছেলেমেয়ে গুলো বললো একটু horse riding করি ঘোড়া দেখেছে আর তোমার movie তে ঘোড়াগুলো দেখে তো ঘোড়াগুলো বেশি দেখা হয় না। তো ওরা riding করলো সত্যি অনেক গুলো জায়গা ছিলো তাইনা? হম ঠিক আছে আজকে রাখি সেই রকম ভাবে জায়গা গুলো নিয়ে আবার আলোচনা করব আরো অনেক জায়গা রয়েছে আজকে এ পর্যন্তই। অনেক কিছু তো বললাম সত্যি বলতে কথা সময় চলে গেলো এখনো আর কিন্তু বলার মতো শেষ হলো না ঠিক আছে আজকে চলো ভালো থেকো আর একদিন কথা বলবো চলো রাখলাম। হম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

আমি বলি হ্যাঁ স্বাস্থ্য সকল সুখের মন স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আহ কোনো জাতি উন্নতি করতে পারে না আরকি স্বাস্থ্যে স্বাস্থ্য যদি সুস্থ না থাকে একটা ব্যক্তি সঠিক ভাবে দাঁড়াতেই পারেননা আর কোনো কাজ কর্ম করতেই পারেনা আর স্বাস্থ আমাদের স্ব সুস্থ থাকতে হবে

আবার স্বাস্থ্যবাণ একটা ব্যক্তি হিসেবে ধরা যায় আরকি হ্যাঁ স্বাস্থ্য বিষয়ে তা হচ্ছে আমি বলি যে আমাদের বেশ দৈনন্দিন জীবনে কিন্তু শারীরিক ভাবে কিন্তু অনেক কাজ কর্ম করা লাগে যে যেগুলা কিন্তু আমরা যাই করিনা কেন এই যে কথা বলতে আসছি সেইটা কিন্তু একটা সমাজের মুখে কিন্তু একটা আহ ব্যবহার হতো সেটা এই মুখের ব্যবহার টা যদি আহ স্বাস্থ্য শরীর যদি ঠিক ভাবে যদি না রাখতে পারি তাহলে কিন্তু এ আমাদের যে মুখের যে জোর হ্যাঁ এটা কিন্তু অন্য মানে পরিবর্তন হয়ে যায় ধরো একেক সময় জ্বর জ্বর মানে জ্বর সর্দি কাশি, এসব হয় কিন্তু দেখবা গলার স্বর কিন্তু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ এটা কিন্তু মানে আমাদের স্বাস্থ্যের পক্ষে মানে বোঝা যায় যে শরীরটা কিরকম আছে বা কেমন হয়েছে বা কিরকম ভাবে পরিবর্তন ঘটেছে আহ স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা দৈনন্দিন কিন্তু যে অনেক খাবার গুলো করি আবার বিভিন্ন ধরনের ব্যায়াম আছে মাসে শারীরিক শারীরিক যে তো এগুলো এসবের মাধ্যমে আমরা কিন্তু আমরা কিন্তু আমরা শারীরিক যে শারীরিকভাবে যেই শরীরটা আছে সেটার মাধ্যমেই আমরা স্বাস্থ্য টাকে ভালো রাখতে পারি। তো আমি বলি যে আমাদের আমরা যে স্বাস্থ্য ঠিক রাখার প্রথম ধাপ যে হচ্ছে যে আমাদের খাওয়ার দাবার সঠিকভাবে গ্রহণ করা হ্যাঁ তো আমরা যদি আমরা অনেকেই আছি যে এই ধরো পানি কম খায় হ্যাঁ একদম কিন্তু অনেক মানুষই আছে যদি পানি কম খায় যা আমাদের কিন্তু এই আমাদের শরীরে সর্বপ্রথম যদি ঠিক রাখতে হয় তাহলে প্রথমে দরকার আমাদের শরীরে যে রক্ত সেটা সঞ্চয়ন কিন্তু খুব দ্রুত হয়। শরীরে। যার যার কারণে পানিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার কি মনে হয়

সঠিকভাবে যদি খাওয়া দাওয়া আর করি তাহলে দেখবা ওই একটা ব্যক্তি সুস্থ থাকবে আর কি আর খাবার দাবারে এমন হতে হবে যে আমাদের শরীরে যতটুকু দরকার যতটুকু খেতে হবে আর কি, আর এর থেকে বেশি যদি খেয়ে থাকি আর কি তাহলে আর কি হবে কি ওই আমরা অসুস্থ হয়ে পড়ি। আর বিভিন্ন ভাবে দেখা যায় অসুস্থ বিভিন্ন এই বলো বুঝছো ঐটা জিগেস করিনাই পানির কথা বলছি আচ্ছা পানির কথা বলি শোনো যেটা আহ পানি যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা সুস্থ সুস্থ থাকব না পানির অপর নাম জীবন ওই পানি যদি আমরা গ্রহণ না করি সঠিকভাবে তাহলেই আমরা বেড়ে উঠতে পারব না আর কি আর বেঁচে থাকতে পারবো না পানি আমরা আহ না খেলেও আর বিভিন্ন ভাবে পানি পেয়ে থাকি যেমন ডাবের জল আর বিভিন্ন খাবার দাবার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 দরকার কারণ আমাদের সু শরীরে নব্বই শতাংশ শুধু পানি পানি দরকার হয় কারণ আমরা যদি একটু ওই যে একটু কথা বলতে আসি বা একটু কাজ টাজ করি তখনই কিন্তু আমাদের ভেতরে একটা কারণ কি সৃষ্টি হয়ে যায় যার ফলে কিন্তু কারণ আমাদের পানি পান করা লাগে। হ্যাঁ তো এই পানি পান করতেও ও মানে পানি পান করতে শরীর স্বাস্থ্যের জন্য ভালো। তো এই একদিকে ভালো আবার অন্যদিকে খারাপ আর অতিরিক্ত পানি খাওয়াও ভালো না।

আমাদের হাঁটাচলা করার পর থেকে যে সর সব সমস্যা হয় তা পেটের নিচে দেখবার ডান side বা ডান দিকে বা বাম দিকে একটু ব্যাথা হয় ব্যাথা করে কিন্তু এখন কিন্তু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 সে তো পানি না যে কোন খাবারে অতিরিক্ত খাওয়া তো ভালো না আর কম খাওয়া তো আরও ভালো না পরিমাণ মতো খাওয়া ভালো, আর পানির কথা যখন বলছ পানি তো আমাদের শরীর দাড়ানোর একমাত্র উপায় আর কি শরীর দাড়ানো ক্ষমতা আর যে কোন খাওয়ার ওটা পরিপাক করার জন্য ওই আমাদের দরকারটা কি পানি আর কি ওই পানি পরিপাকে খুব সাহায্য করে আছে তো ঠিক রাখার জন্য পানি যেরকম প্রয়োজন তেমনি খাওয়া-দাওয়ার বা আমাদের শারীরিক শারীরিক পরিশ্রম সেটাও কিন্তু দরকার হয় যেমন আমরা যে ব্যায়াম ব্যায়াম করি হ্যাঁ শারীরিক সে সেটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্যই কিন্তু সেটাও দরকার। তো আমি আমার যে দৈনন্দিন যে আমরা যুবক যে যারা আছে যা বা যুবতী যারা আছে তারা তারা বিভিন্ন খেলাধুলা মাধ্যমে কিন্তু শরীরস্বাস্থ্য ঠিক রাখার রাখে আর ঘরের মাধ্যমে ঘরে যে কাজকাম আছে যে আমরা করি সেটা আমাদের কিন্তু আমরা এই শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে পারি আহ পাঠক ভাই আমি দেখেছি ওই লেখা থাকে সুস্থ দেহ সুস্থ মন আর কি আর দেহ যদি সুস্থ না থাকে তাদের আরা মনটাই বাকি ভালো থাকবে আর কি আর দেখা যায় ওই কি দেহ দেহ যখন বিভিন্ন রোগে বিভিন্ন রোগে আক্রান্ত হয় তাহলে দেখা যায় কি ওই হাঁটাচলা বা ওই খাওয়ার দাবার বা নিজের প্রয়োজনের যেসব কাজ

বিকৃত হয়ে যায় আর কি আর সঠিক ভাবে আর সকলের সাথে কথা বলা বা খেলাধুলা করা বা চলাফেরা করার কি সেসব করা সম্ভব হয়ে পড়ে আর কি হ্যাঁ শরীর-স্বাস্থ্য যেমন সঠিক ঠিক রাখার জন্য খাবার দেওয়ার যেমন ভূমিকা আছে তেমনি কিন্তু আমাদের আরও অনেক ভূমিকা আছে। মানে শরীর স্বাস্থ্যটা কিন্তু সবার রাখা সতেজ রাখা এটা হচ্ছে ভূম

আবার ওই যে আমরা সম্ভবত যেই যেকোনো সময় হুট করে অনেক কিছু যে কাজটাজ করে ফেলি যেটাকে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো হয় না। যেটা আমাদের যেটা আমরা সব দিতে পারব আমাদের বলে যে শক্তি দরকার হয় সেই শক্তি বেশিরভাগ অতিরিক্ত শক্তির use এ আমরা কাজটাজ করি কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য আমরা কিন্তু খারাপ হয় আবার যেই যে রাত অনেক রাত্রে যে ঘুমাই রাত একটা দুটা তিন তা হয়ে যায় যখন ঘুমাই এটার জন্য কিন্তু শরীর তা আরও খারাপ এর দিকে যায় হ্যাঁ রাত জেগে কাজ করা বা জেগে mobile বা কোনো কিছু দেখা ঐসব কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না আর সকালে late মানে দেরি করে আর কি ঘুম থেকে ওঠা ও সেটা স্বাস্থ্যের জন্য ভালো না তো স্বাস্থ্য ঠিক রাখতে কিন্তু আমাদেরকে অনেক দিক এ লক্ষ্য রাখা লাগে আশেপাশের কত মানুষ এ আছে দেখো মোটা বা চিকন বা একজন আছে মানে অনেক অনেক অসুস্থ হ্যাঁ তো অসুস্থ যারা আছে তারা কিন্তু নিজেদের স্বাস্থ্যটা কিন্তু তখন অসুস্থ হলে ঠিক রাখতে পারেনা আর যার সুস্থ আছে আমরা চাইবো যে অসুস্থ না হয় আর কোনরকম বড়ো ধরণের অসুখ যেন সেগুলোতে মানে দিকে লক্ষ্য রাখতে হবে তো তোমার কি মনে হয় যে আমরা কিভাবে সেটা বিষয়ে লক্ষ্য রাখতে পারি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 কারণ আবার গান শুনে বা কারন কারন যেটা দেখে আর কি সেই বিভিন্ন সিরিয়াল আছে ঐসব দেখে রাত জাগে রাত জেগে আর রাত জেগে থাকে আর ওর সাথে অনেক ক্ষতি হচ্ছে করে ওদের। আচ্ছা ওইভাবে ওইভাবে দেখা যাচ্ছে কি সব প্রত্যেকটা মানুষ ওই অবনতির ফলে মানে উন্নতির ফলে অবনতি হচ্ছে আর কি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 অটুট দরকার আমাদের জীবনে কেননা একটা জীবন কিন্তু হারালে কিন্তু ওই আর দ্বিতীয়বার সেটা ফিরে পাওয়া যায় না তো আমার অবশ্যই দরকার যে কিভাবে শরীর স্বাস্থ্য ঠিক রাখা যায় ঠিকভাবে নিয়ম মতন চলা খাওয়া দাওয়া করা গ্রহণ করা যায় কিভাবে নিয়ম মতো ঘুমানো যায় ঘুম থেকে উঠে ঠিক করে ওঠা না ওঠা এইসব দেখে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন আবার আমাদের কোন আবহাওয়া কি রকম হবে বা আবহাওয়া কি রকম পরিবর্তন হবে বা কি রকম মানে আবহাওয়া যদি খারাপ দিকে যায় তো আমাদের কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলো আমাদের সবাইকে একটার উপরে পরামর্শ নি রূপচর্চা করা দরকার যার মাধ্যমে কিন্তু আমাদের শরীর-স্বাস্থ্য একদম ঠিক থাকে মানে ঠিক রাখতে পারব। তখন ওই যে মাঝখানে যে আমরা দুই হাজার